হুম তারপর টিনা দাবি

PPSC clear করে ফেলছো

ওই যে একটা মেয়ে আছে না যে কি যেন এই মেয়েটার নাম কি যেন এই মেয়েটার নাম বৃষ্টি না দৃষ্টি যেন মেয়েটার নাম ও IPS হয়েছে।

হ্যাঁ IPS হয়েছে মানে ও actually ভীষণ গরিব মেয়রদের বাড়ি দেখলে কি যেন মেয়েটার নাম

হম married না unmarried? unmarried বেশি বয়স না তেইশ বছর বয়স তেইশ বছর বয়সে IPS হয়ে গেছি বা এই বছর হয় সাইকেলটা কি গুজরাট থেকে বিশাল ব্যাপার তাহলে এইগুলো এখানকার মানুষ চোখেই দেখে না। পিছিয়ে পড়া সমাজ এগুলো চোখেই দেখে না। আমরা তো জানতামই না, ক্লাস নাইন, টেন অব্দিও জানতাম না যে WBCS বলে একটা exam হয় সেখানে BDO বলে একটা officer সে নিয়োগ হয় even সে কোন আ মানে একটা combind পড়তে হয় সাধারণ পড়শোনা করে ওতো এত এত বড় হইতে পাড়ে এবং যেই ছেলেগুলো আর বড় অফিসার হয় তারা তো আমাদের মতো family থেকেই belong করে একদমই তাই। একদমই তাই মানে বড় অভ্র হয়ে গেলে বিশাল কিছু থাকতে হয় ধৈর্য থাকতে হয় আর বাবা মাকে বা যদি কারো বিয়ে হয়ে যায় তাহলে তাঁর husband কে যারা guardian আছে যারা back up এ রয়েছে তাদেরকে মানসিকতা এরকম হতে হয় যে নিয়োগ হয়ে গেলে একটা প্রাপ্ত বয়স্কর পরে সে যদি কুড়ি একুশ বছরে বিয়ে করে এমনটা নয় সে তার পড়াশোনায় continue করতে পারে। বিয়ে হয়ে যাওয়া মানে মেয়েদেরও এটা হওয়া উচিত বিয়ে হয়ে যাওয়া মানে পড়াশোনা ছেড়ে দেবো সব জায়গা থেকে বেরিয়ে আসব টা তো নয়। কারণ তারা একজন খুব ভালো

ভালো হতে পাড়ে, সে পড়াশোনা continue করলেও খুব ভালো একটা একদম। তবে তার তার husband কে, তার শ্বশুরবাড়ির লোককে এরকম মানসিকতা হতো এবং সেই মেয়ে টা কেও আহ মানে আর সে ভদ্র হতে হবে।

আর একটা মেয়ের কত মেয়ে এরকম হাজার হাজার মেয়ে ভালো একটা মেয়ে দেখলাম খুবই স্বাভাবিক একটা সুচির শাড়ি পরা পরীক্ষার যেদিন পাশ করেছে এই recent যে এটা বেরোলো না একটা বউ

WBCS officer হয়ে গিয়েছে BDO হবে মনে হয় সে যাই হোক ও মানে মেয়েটা বলছিল সম্পর্কে বলছিল শাখার সিঁদুর পড়া মানে একদম যে একটা সাধারণ গৃহিণী যেরকম হয় ওরকম একটা get up এ রয়েছে নিচে সেজে নেই পরীক্ষার result বেরোচ্ছে সে কি পরীক্ষার result বেরোনোর অব্দি সেজে গুঁজে থাকবে নাকি? মানে mind set টা ওরম তৈরি আছে একটা মেয়ের যখন mind set টা এরকম তৈরি হয় তাঁর আশেপাশে দশটা মেয়ের অরম তৈরি হয়। একদম তাই এটাই ব্যাপার।

হুম তার মানে বিয়ে হয়ে যাওয়া মানেই পড়াশোনা শেষ হয়ে যাও না। বিয়ে করা মানেই উদ্দেশ্য শেষ হওয়া না, বিয়ে করাটাই উদ্দেশ্য। এটা হওয়া উচিত নয়। এটা সমাজের নিয়ম। আর এটা মানে বিয়ে, বিয়ে করাই উচিত। বিয়ে তো করতেই হবে জন্ম মৃত্যু দিয়ে এই তিনটে তো ধারাবাহিকভাবে হয়ে আসছে আর হবেও। এগুলো হতেই হবে। তাই বলে এগুলোর জন্য সবকিছু শেষ হয়ে যাবে তা নয় কেউ কারোর জন্মানোর জন্য কিছু শেষ হতে পারে না কারর মৃত্যুর জন্যও কিছু আটকে থাকবে না বিয়ের জন্যও কিছু আটকে থাকবে না। সবকিছু চলবে। ঠিক আছে, তার মানে বুঝলাম যে সরকারের এই প্রজেক্টগুলোতে আরেকটু বেশি করা হয় উচিত। আর

অবশ্যই পারে, অবশ্যই পারে কিন্তু এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে ওই মেয়েটারও কিন্তু একটু tough মানে বিয়ের আগের life বিয়ের পরের life এর ভেতরে difference আছে। বিয়ের পরের life এ গিয়ে manage করার ক্ষমতা রাখতে হবে। manage করার ক্ষমতা থাকতে হবে। কেননা যতই মুখে আমরা বলি না কেন যে ব্যাপারটা একটু একটু হলেও tough আমার মনে হয়। হলেও tough তবে হ্যাঁ যারা এই toughless টা কে overcome করতে পারে, তারা

যা হবে যা পড়াশোনার কথা চিন্তা মাথায় আছে পড়াশোনা করা মানে সংসার দেখবো না তা তো নয়। পড়াশুনা করা মানে সংসারটাকে এক জায়গায় তবেই সে success life এ। ঠিকাছে। okay খুব ভালো লাগলো। রাখছি হ্যাঁ। Hello হ্যাঁ বলো। কী করছো রাঁধা? বসে আছো? হ্যাঁ বলো, কী রকম হয়েছে পড়ালেখাটা? কী রকম হচ্ছে? ভালো হচ্ছে তো? এটাই শোনার ছিল, খুব ভালো খুব ভালো। তাহলে economics পড়া হচ্ছে কি এখনো অসুবিধে হচ্ছে? কেন অল্প অল্প হচ্ছে? আমি তো শুনতে পেয়েছি তোমার tuition ও আছে school ও পড়ছো। তাহলে অসুবিধা কীসের? teacher রা ভালো না। teacher টাকা নিচ্ছে তুমি fees দিচ্ছ তারপরে বাড়ি আসছে। তাহলে teacher কেন ভালো না? কী হয়েছে teacher কে? teacher কি পড়ালেখা জানতে পড়ালেখা করতে আসেনা নাকি পড়াতে আসেনা? ভালো নয় কি, দেখতে ভালো না? এর কী হয়েছেটা কী একটু ভালোভাবে আমাকে বোঝাবে? তাহলে আমি একটু মানে addition করতে পারব তাহলে অথবা তোমার অসুবিধাটা কম করতে পারব। ব্যাপারটা কী আছে? আরাম ভাবে আস্তে করে বলত কী হয়েছে? উল্টোপাল্টা বকে? মানে কি ও পড়া লেখাতে উল্টোপাল্টা কী বকবে! পড়ালেখা করবে, আর কি করবে?

বুঝতে পারছিনা। একটু ভালোভাবে বলবে আমাকে মানে পড়া লেখাতেএসেছিলো? কেন? কী হয়েছে? জ্বরনাকি, শরীর খারাপ হয়ে গেছে? তুমি ওকে বলেছো আর না আসতে?

হ্যাঁ, অসুবিধে হবে কিন্তু এখন এর ব্যাপারটা কী? আচ্ছা তুমি যখন starting এ eleven-twelve এ গিয়েছো ওই time এ ভাবা উচিত ছিল, এখন ভাবলে তো হবেনা। এটা তো last মানে একদম যখন exam চলে এসেছে।

কিন্তু যখন তুমি বুঝতে পেরেছ তবেই ওকে সরিয়ে দিতে।

ও। তাহলে অসুবিধাটা কীসের হচ্ছে? তাহলে তুমি তুমি তুমি তুমিই বলছো কী মানে এ ভালো না, উল্টোপাল্টা বলে পড়ালেখা ছাড়াও বলে, বুঝতে অসুবিধা হয়, subject টা ভাল্লাগে না তোমাকে, ব্যাপারটা কী আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। subject টাও ভালো না। তাহলে কী করা যায় বলত? মানে এখনো আমি বুঝতে পারছি না কী অসুবিধাটা কী? কী যে main অসুবিধা ওটাই আমি বুঝতে পারছি না। তুমি যা~যবে এইটুক মানে কিছু বলতে পারছ না তুমি নাহলে বলতে চাইছ আমি বুঝতে পারছি না। এটা তোমাকে বলতে হবে গো। আচ্ছা। তাহলে জানতে হবে তো। মানে আর friend গুলো আছে ওরা ভালো করে পড়তে পারছে, marks আনছে কি ওদেরও অসুবিধা হচ্ছে?

Frank আছে, আচ্ছা আচ্ছা! Frank বাবুর book বই আছে। খুব ভালো বই ওইটা তো, হ্যাঁ, খুব ভালো বই। কে বলেছে? অনেক ভালো বই। ওইটা দেখেই আমিও পড়েছিলাম। খুব ভালো marks আসে ওইটা থেকে আর খুব ভালো অঙ্ক এসছে। আর তো easy হয়ে গেছে। আমার time এ পাঁচশ page এর book টা ছিল A four size feet এর। এখন কত বড় book আছে? হা? তাহলে চারশো হল তো। এতটা চাপ নেয়ার কী আছে? তারপরে এখন তোমাদের পরে অনেক সহজও হয়ে গেছে। আগেকার আমাদের মত ছিল না। হ্যা, সাহায্য হয়েছে। easy হয়ে গেছে না lockdown এরপর একটু একটু। হ্যাঁ, কী করে tough হয়েছে? আমাদের time এ আমরা লিখতাম চল্লিশ পঞ্চা~ পঞ্চাশ page তিন ঘণ্টায়। তোমরা কত লেখ? তাহলে? আগেকার বেলগাড়ি চলত আমরা গরুগাড়িতে চলত আমরা লিখতাম চল্লিশ পঞ্চাশ page । এখন যখন motor গাড়ি চলছে তোমরা লিখছ পনেরো ষোলো page । তাহলে কী করে হবে বলত? হ্যাঁ, তো এখনো বেশি লেখা হয়, মনে হয় তুমি ভালোভাবে লিখছো না। কী করে বেশি লিখ? পনেরো ষোল page এখন অনেক, কেন কে বলেছে তোমাকে কম লিখতে? ~ছোট লিখতে? তুমি বড় বড় লেখো। একটা line এ তিনটে থেকে চারটে পাঁচটে word থেকে বেশি আটাবে না। নিজেই তোমার ষোল সতেরো page এর লেখাটা একুশ বাইশ page হয়ে যাবে। খাতা বাঁচালে ভালো হবে কিন্তু marks কম আনলে তো ভালো হবে না, না? Teacher তো দেখবে তুমি কত লিখেছ। এটাও দেখবে না তুমি page বাঁচিয়েছ। না, কেউ দেখেনা। তুমি দেখো? এত লম্বা লম্বা books এ কী লিখেছে, Franks brothers এ কী কী লেখা আছে তুমি পড়েছ এখন অবধি? তোমার exam আসছে, বলতো? যদি আমি জিজ্ঞেস করি একশ এগারো page এ second paragraph এ কী লেখা আছে বলতো একটু? তাহলে তুমি এটা এখন বলছ কী লিখেছ ওটাও তো দেখবে। তুমি তো দেখেছ বলত একটু। তাহলে যদি তোমার teacher কে জিজ্ঞেস করবে যে আমার ষোল ষোল page এ আমি লিখেছি ওটা যে চৌদ্দ page এ last para এ কী লিখেছি ঐ কি দেখতে যাবে? ঐ time এ ও দেখবে লিখবে হয়ে গেছে। তারপরে flash হয়ে যাবে দিমাগ থেকে ওর।

তাহলে ও ভালো করে দেখে। কিন্তু আমি তোমাকে জিজ্ঞে~ জিজ্ঞেস করলাম এখন, একশো এগারো page এর last এ second paragraph এ কী লেখা আছে তুমি বলতে পারলে? Same teacher আছে। হ্যাঁ। কিন্তু teacher তোমার answer কেন মনে রাখবে যখন ওর কোন কাজেরই আসবে না? ও তো তোমাকে marks দেখ~ দেওয়ার জন্য পড়ছে। আর তুমি marks নেওয়ার জন্য পড়ছ। তাহলে যপদি তুমি বারো~ বড় answer লেখো তাহলে ও কম পড়বে। Or যদি ছোট answer লিখ তাহলে বেশি পড়বে, এটা তুমি বুঝতে পারছ না? কম পড়বে। এবার তুমি বলবে কী করে কম পড়বে? যদি দশ number এর marks answer থাকবে আর তুমি যদি ওটা চার page এ লিখবে তাহলে ও কী করবে? starting এ এক দুটো paragraph পড়ল, মধ্যেখানে শুধু main points গুলো পড়লো যেটা তুমি ভালোভাবে pencil দিয়ে দাগ দিয়ে দেবে, মধ্যেখানটা পড়বে না। যদি ধরে রাখ একটা থেকে জিজ্ঞেস করল তুমি দশটা point লিখে দিলে characteristics, বড়ভাবে লিখলে তাহলে main main point পড়ে last এর একটা paragraph conclusion পড়ে নিলো, marks টা পেয়ে গেলে। কিন্তু যদি তুমি দশ number এর marks এ শুধু একটা page ভরলে তাহলে তো ও বলবে কী করে আঁটিয়ে দিয়েছে, ভালো করে পড়ি তো একটু। পুরো page পড়বে ও। তাহলে কি এটা কোনটাতে তোমাকে বেশি marks পাবে বলত? তাহলে? এক্ষণই prove করে দিলাম point টা। এটা তোমার tuition teacher তোমাকে বলেছে এরকম answer লিখতে? তাহলে তো ও একটা গাধা। ও একটা গাধা তৈরী করছে নিজের মত। তাহলে ভুল কার? না, ও তৈরী করছে আর তোমাকে ভাল্লাগছে না ওকে তোমাকে তৈরী করছে।

এটা তো তোমার ভুল না কি তুমি নিজে নিজে বলছ কি আমি গাধা? হ্যাঁ, তারপরে বলছ সেটাও ঠিক। এখন হ্যাঁ বলছে দেখ। মানছ যে তুমি গাধা হচ্ছ। কি তুমি জানো? কি তুমি জানো যে তুমি গাধা আছো। আচ্ছা তাহলে তুমিই বললে কি আমি ষোল page এ answer ভালো লিখি। কী করে লেখ? এটা তো ভুল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এবার বলছে হ্যাঁ। কী যে লহো, সত্যি! তাহলে অসুবিধাও কী হচ্ছে বলত? অসুবিধা problem solve সব কিছু? এটাও ভালো আছে। এটাও খুব ভালো। Problem solve কোনো tension নেই। এবার কবে আসছে ও? মানে কী, কেন ও তোমাকে ভালোভাবে পড়ায় না বলত?

তাহলে? একটু হেসে হেসে কথা বলো ভালভাবে কথা বলো তাহলে মনে হয় ওর ও interest আসবে পড়াতে। ওটা ভাল হবে তো? নাকি পড়াতে আসে, ঠিক তো? এ বলুন পড়াতে বলুন ভালোভাবে একদম। কী বুড়ো নাকি একটা খিটখিটে বুড়ো নাকি?

খিটখিটে বুড়ো না থাকলে কি বুড়ি নাকি খিটখিটে? আচ্ছা, কম বয়সের খিটখিটে লোক। তাহলে নিশ্চয়ই ওর বউ পালিয়ে গেছে। ও তুমি জানো বিয়ে হয়নি? কেন তোমাকে বলেছে কি ও তোমাকে বিয়ে করবে? তুমি এত, তাহলে? এত confidently বলছ বিয়ে হয়নি? আচ্ছা তুমি জানো এটা? আচ্ছা তোমায় জিজ্ঞেস করেছে কি তোমার বিয়ে হয়েছে কি হয়নি? আচ্ছা আচ্ছা, এটাও হবে মানে তোমার interest আছে আর কি ওর interest আছে তোমারটা?

হ্যাঁ, এটাই তো আছে এটাই তো লাগবে, আর কিছু লাগবে না। এটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, শুধু ভালো marks আনলেই হয়ে যাবে। তুমি ক~ কী পড়ছ না পড়ছ ওটা থেকে কেও দেখতে যাবে না, তোমার marks টা দেখবে। marks টা ভালো নিয়ে আসো সব হয়ে গেল। তাহলে? এত চাপ নিয়ে লাভ আছে? আমি জানি তো কেন কী আমিও চাপ নিই না। চাপ নিয়ে লাভ নেই। বুঝতে পেয়েছ?

হ্যাঁ, এইটা হয়েছে। কী বলব? ভালো number এসছে কিন্তু ওটাই আছে। তাই জন্য বলি আমি বেশি খেলাধুলো কর না। কম বয়সে পড়ালেখা কর আর বেশি বয়সে খেলাধুলা কর, এটা করলে খুব ভালো হয়। কম বয়সে খেলাধুলা করলে কম বয়সে খেলাধুলা করলে বেশি বয়সে টাকা থাকেনা pocket এ। হম এটাই বলছি। তাহলে এত চাপ নানাও ভালোভাবে খাওয়া দাওয়া কর, ভালো করে তৈরী। কবে থেকে exam চালু হচ্ছে? আচ্ছা, খুবই ভালো। কবে থেকে? শেষ হয়ে গেছে? তাহলে বসে কেন আছ? আগের সপ্তাহেই শেষ হয়ে গেছে তাহলে পড়া চালু কর next exam এর। Board । বসে থাকবে না। বসে থাকলেও লাভ নেই। যদি একদিনে এক ঘণ্টাও পড়ে নাও তাহলে তুমি এক ঘণ্টা এগিয়ে গেলে, পিছিয়ে গেলে না। এটা মাথায় রাখবে। বন্ধুরা কী বলছে কী বলছে একদিন rest নিব, ওরা সব মিথ্যে কথা বলে। বলে rest নিবে কিন্তু পড়া সবাই করে। সবারকে marks ভালো তবে আমি marks ভালো লাগে।

এটাই বলতে চাইছি। তো তাহলে খাওয়া দাওয়া হয়েছে? খুব ভালো। আমি খাওয়া দাওয়া করিনি আমি খাওয়া দাওয়া করিনি, সব হয়ে গেছে।

তাহলে ঠিক আছে, রাখো আমি পরে কথা বলছি, ঠিক আছে? অসুবিধা হলে আমাকে বলবে ঠিক আছে? bye bye bye । আবহাওয়া হল বায়ুমণ্ডলের অবস্থান উদাহরণস্বরূপ বর্ণনা করে যে একটি গরম বা ঠান্ডা আদ্র বা শুস্ক শান্ত বা ঝোড়ো পরিষ্কার বা মেঘলা আবহাওয়া বিভিন্ন রকমেরই হতে পারে সেগুলো হলো শরৎ আর সেগুলো হলো গরম বা ঠান্ডা হতে পারে আদ্র বা শুস্ক হতে পারে শান্তও হতে পারে আবার ঝোড়ো হতে পারে পরিষ্কার বা মেঘলাও হতে পারে পৃথিবীতে বেশিরভাগ অব~ আবহাওয়ার ঘটনা ঘটে গ্রহ বা বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার এর ঠিক নিচে আবহাওয়া

বিভিন্ন রকমের Zone গুলো আছে এই যে স্তর গুলো আছে এই স্তর গুলোর উপরে যদি কোনো আবহাওয়ার পরিবর্তন হয় সেগুলো আমরা টের পাই না কিন্তু যদি সেগুলো ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার এর ঠিক নিচে হয় সেগুলোকেই আমরা টের পাই আবহাওয়া বলতে প্রতিদিনের তাপমাত্রা বৃষ্টিপাত এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে বা জলবায়ু হলো দীর্ঘসময়ের জন্য বায়ুমন্ডলিয় অবস্থার গড় পরিভাষা সুতরাং যোগ্যতা ছাড়াই ব্যবহার করা হলে আবহওয়া বলতে সাধারণত পৃথিবীর আবহাওয়া কেই বোঝানো হয় আবহাওয়া বায়ুর চাপ তাপমাত্রা এবং এক স্থান এবং অন্য স্থানের মধ্যে আদ্রতার পার্থক্য দ্বারা চালিত হয় আবহাওয়া হচ্ছে ধরুন কোন হাবড়ায় যদি আহ বায়ুর চাপ আহ কম থাকে সেই বায়ুর চাপ যেই পরিমাণ হাবরাতে আছে মরু অঞ্চলে বা দার্জিলিং এর মত পাহাড় অঞ্চলে আর রাজস্থানের মতন রেগিস্থান এ বা কোন সময় একই রকম বায়ুর চাপ থাকবে না দেখুন যেমন ধরুন কাশ্মীরে যেমন তাপমাত্রা সমান হবে না কাশ্মীরের সাথে তেমনি

ঠান্ডা থাকে এক স্থান এবং অন্য স্থান এর মধ্যে আদ্রতার পার্থক্য একেই বলা হয় এক জায়গায় গরম বেশি তো এক জায়গায় ঠান্ডা বেশি এক জায়গায় ঠান্ডা বেশি তো আর জায়গায় গরম বেশি কোন নির্দিষ্ট স্থানে সূর্যের কোনের কারণে এই পার্থক্য গুলি কে দেখা যেতে পারে অর্থাৎ মানে সূর্য যেই সূর্যের যেই দিকে পৃথিবী যেই ভাবে আহ সূর্যের চারি সূর্যের চারিপাশে পৃথিবী তার নিজের অক্ষের উহ অক্ষে ঘুরছে সূর্যের চারিদিকে সেই সাড়ে ছেষট্টি degree কোণে সূর্যের দিকে ঢেলে হেলে আছে সুতরাং

সেই স্থানগুলি সূর্য কোন এর সাথে যে~ যেরকম angel এ থাকবে সেই angel অনুযায়ী সেখানে সূর্য রশ্মি পড়ে এবং সেই সূর্য রশ্মি পড়াতে জায়গাটা কিরকম গরম হচ্ছে কি রকম ঠান্ডা হচ্ছে অর্থাৎ সূর্যরশ্মি যদি লম্বভাবে করে সেখানে গরম আর যদি তীর্যকভাবে পড়ে তাহলে সেখানে ঠান্ডা হবে কারণ লম্বভাবে যদি রশ্মি পড়ে তখন সারাদিন এতটাই পরিমাণে সূর্য রশ্মি পড়ে যে রাত্রিবেলা বেশি ঠান্ডা হওয়ার সময় পায় না সুতরাং সেই অঞ্চলটা রাত্রিবেলা ঠান্ডা হওয়ার সুযোগ না পেলে গরমই থেকে যায় এবার যদি আহ দিনের বেলা তা অল্প পরে রাত্রিবেলা সূর্যের আলোটা তাড়াতাড়ি তাড়াতড়ি তাপ সঞ্চালন আহ তাপটাকে ছেড়ে দিতে পারে এ তাপটাকে যত তাড়াতড়ি করে ছেড়ে দিতে পারবে তত তাড়াতাড়ি পরিবেশটা ঠান্ডা যাবে আর তাহলে গরম কালটা ততক্ষণ থাকবে না সে এই কারণে বলা হয় যে সূর্যের কোনে পার্থক্য কারণে উম সেই জায়গায় আহ weather এর অনেক আবহাওয়ার অনেক হম পরিবর্তন দেখা যায় বলছে মেরু ও বিশ্বমন্ডলীয় বায়ুর মধ্যে শক্তিশালী তাপমাত্রার বিপরীতে সবচেয়ে বড় আকারের বায়ুমণ্ডলের সঞ্চালনের জন্ম দেয় হ্যাডলি কোষ ফেরেল কোষ উয় কোষ jet steam এই সমস্ত হয়েছে সেগুলোর উদাহরণ মধ্য আখ্যাংশের আবহাওয়া ব্যবস্থা আবহাওয়া ব্যবস্থা যেমন ex trap কো কি আহ sorry ex trap আহ tropical esetropical ঘুর~ ঘূর্ণিঝড় জেট স্রোতের অস্থিরতার কারণে ঘটে কারণ পৃথিবীর অক্ষতার কক্ষপথের সমতলে জেক গ্রহণবৃত্য বলা হয় সাপেক্ষে হেলে আছে ওটা ছাড়ো ছেষট্টি degree কোণে হেলে আছে সূর্যালোক বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন কোনে আহ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন বাইশে ডিসেম্বর একুশে সেপ্টেম্বর এ sorry একুশে জুন বাইশে সে বাইশে ডিসেম্বর এই যে এই দিন গুলো যেমন সূর্যের সুমেরু সুমেরু বৃত্ততে আহ হচ্ছে যা সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ততে দিন রাতের পার্থ্যক্য হয় ছমাস এখানে টানা আহ শি আহ বা সূর্য উঠে থাকে আহ মানে রাত্রি বেলা সূর্যের আলো দেখা যায় দিনের বেলা সূর্যের আলো দেখা যায় যখন সুমেরু অঞ্চলে দিনের সারাদিন সূর্যালোক দেখা যায় তখন কুমেরুবৃত্ত অঞ্চলের সারাদিন অন্ধকার থাকে আবার যখন কুমেরুবৃত্ত অঞ্চলে ছয়মাস যখন সুমেরু বৃত্ত অঞ্চলে সারা মা সাড়ে ছয় মাস আহ সূর্য দেখা যায় বলছেন পৃথিবীপৃষ্ঠে তাপমাত্রা সাধারণত বার্ষিক উহ plus minus চল্লিশ degree celcius তার মানে চল্লিশ degree চল্লিশ degree fahrenheit থেকে একশো চার degree fahrenheit এর মধ্যে থাকে হাজার হাজার বছর ধরে পৃথিবীর কক্ষপথে পরিবর্তনগুলি পৃথিবীর দ্বারা প্রাপ্ত সৌরশক্তির পরিমান এবং বিতরণকে প্রভাবিত করতে পারে এভাবে দীর্ঘমেয়াদি জলবায়ু এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কে প্রভাবিত করে উপরিভাবে তাপমাত্রার পার্থককের কারণে চাপের পার্থ্যক হয় উচ্চতা উচ্চ উচ্চতা নিম্ন উচ্চতার তুলনায় শীতল কারণ বেশিরভাগ বায়ুমণ্ডলীয় উত্তাপ পৃথিবীপৃষ্ঠের সাথে যোগা~ যোগাযোগের কারণে যা হয় যখন মহাকাশের বিবর বিকিরণকারী ক্ষতি বেশিরভাগই স্থির থাকে আবহাওয়ার পূর্বাভাস হল বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বা ভবিষ্যতের সময় এবং একটি নির্দিষ্ট অবস্থানের জন্য বায়ুমণ্ডলের অবস্থান পুর্বভাষ দিতে পারে পৃথিবীর আবহাওয়ার অবস্থা এবং বিশৃঙ্খলা আহ যে সৃষ্টি হয় ফল তার ফলস্বরূপ system এর বিভিন্ন অংশ আহ ছোট ছোট পরিবর্তনগুলি দেখা যায় যার ফলে পৃথিবীতে ব~ বড়োসড়ো প্রভাব ফেলতে পারে আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য মানুষের প্রচেষ্টা ইতিহাসজুড়ে ঘটেছে

আবহাওয়া কিভাবে কাজ করে তা বোঝার জন্য সহায়ক হয়েছে সৌরজগতের একটি বিখ্যাত landmark বৃহস্পতির great red spot একটি anti cyclonic ঝড় বা কমপক্ষে তিন হাজার বছর ধরে বিদ্যমান বলে আহ বিদ্যমান বলে মনে করা হয় anti cyclo~ cyclonic ঝড়টা কমপক্ষে তিনশ বছর ধরে রয়েছে যাইহোক আবহাওয়া শুধুমাত্র গ্রহদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি তারার করণা আহ করণা ক্রমাগত আহ মহাকাশে হারিয়ে যাচ্ছে যা মূলত সৌরজগতের সৌর জগত জুড়ে একটি খুব পাতলা বায়ুমণ্ডল তৈরি করেছে সূর্য থেকে নির্গত ঘরের গতি সৌরবায়ু নামে পরিচিত পৃথিবীতে আবহাওয়ার সাধারণ ঘটনা গুলির মধ্যে রয়েছে বাতাস মেঘ-বৃষ্টি তুশর কুয়াশা এবং ধুলো প্রাকৃতিক দুর্যোগ যেমন tornado hurricane typhoon ও বরফের ঝড় প্রায় সব পরিচিত আবহাওয়ার ঘটনা গুলো ট্যাপ~ ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের নিচের অংশে ঘটে আবহাওয়ার ট্রপোস্ফিয়ারে ঘটে এবং ট্রপোস্ফিয়ারের নিচে আবহাওয়া কে প্রভাবিত করতে পারে তবে সঠিক প্রজন প্রজেকম গুলি খুব কম বোঝা যায় আবহাওয়ার প্রধানত বায়ুর চাপ তাপমাত্রা ও এক স্থান থেকে অন্য স্থানে আর্দ্রতার পার্থক্যের কারণে ঘটে এই পার্থক্য গুলি যে কোন নির্দিষ্ট স্থানে সূর্যের কোন কো~ কোনের কারণে হতে পারে ওইযে সাড়ে ছেষট্টি degree কোণে হেলে থাকে সেইসব কারণের জন্যেই হয়ে থাকে যা গ্রীষ্মমণ্ডলী এবং অক্ষাংশ অনুযায়ী পরিবর্তিত হয় অন্য কথার গ্রীষ্মমন্ডল থেকে যত দূরে থাকা যায় সূর্যের কোন তত কম থাকে যার কারণে বৃহত্তর পৃষ্ঠের উপর সূর্যের আলো ছড়িয়ে পড়ার কারণে সেই স্থানগুলি শীতল হয়ে যায় মেরু গ্রীষ্মমণ্ডলীয় বায়ুর মধ্যে শক্তিশালী তাপমাত্রার বৈপরীত্য বৃহৎ আকারের বায়ুমণ্ডলের সঞ্চালন কোষ ও jet steam এর জন্ম দেয় মধ্য অক্ষাংশের আবহাওয়া ব্যবস্থা যেমন ex~ ex tropical ঘূর্ণিঝড় jet steam প্রবাহের অস্থিরতার কারণে ঘটে গ্রীষ্ম অঞ্চল গ্রীষ্মীয় অঞ্চলে আবহাওয়ার অবস্থা যেমন বর্ষা বা সঠিক বজ্রপাত system বিভিন্ন প্রক্রিয়ায় কারণে ঘটে কারণ পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমান্তরালের সাপেক্ষে হেঁটে গেছে ফেলে গেছে সূর্যালোক বছরের বিভিন্ন সময় বিভিন্ন কোনে ঘটে জুন মাসে উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে পড়ে তাই যে কোনো উত্তর গোলার্ধে অক্ষাংশের সূর্যের দিকে ডিসেম্বরের তুলনায় বেশি ওই স্থানে পড়ে জলবায়ুর উপর সূর্যের এই কোনে প্রভাবের ফলে ঋতু পরিবর্তন ঘটে হাজার হাজার বছর ধরে পৃথিবীর কক্ষপথের পরিমিতি গুলি পরিবর্তন ঘটে আহ বা বিভিন্নভাবে প্রভাব ফেলছে দীর্ঘমেয়াদি জলবায়ু প্রভাবে প্রভাবিত করছে মানুষের ক্রিয়াকলাপ এর কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে যা green house gas নির্গত করে তা ক্ষরা চরম তাপমাত্রা বন্যা উচ্চচাপ উচ্চ বাতাস এবং তীব্র ঝড়ের মত চরম হাব~ আবহাওয়ার ঘটনাগুলিকে কে প্রবাহিত করে বলে আশা করা হয় তা আহ অসাধারণ অসা ওসাবধানতা বসত আবহাওয়া পরিবর্তনের প্রভাবে বাস্তুতান্ত্রিক প্রাকৃতিক সম্পদ ও খাদ্য fiber উৎপাদন অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষ স্বাস্থ্য সভ্যতার অনেক দিকের জন্য গুরুত্ব গুরুতর হুমকির সৃষ্টি করতে পারে আবহাওয়া প্রভাবিত করার সবচেয়ে সফল প্রচেষ্টা রয়েছে client seed and cloud আহ seeding এর মধ্যে রয়েছে কুয়াশা এবং প্রধানত বিমানবন্দর গুলির যারা নিযুক্ত নিম্নস্তরের আহ কিছু কৌশল বৃষ্টিপাতের আ~ আকারে আবহাওয়া কারণ বৃষ্টি পা বৃষ্টি ও মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তনের একটি কারণ হতে পারে কারণ আহ উচ্চ যেমন উচ্চতাও একটি আহ আবহাওয়া পরিবর্তনের কারণ হতে পারে কারণ যত উঁচুর দিকে যাওয়া হয় তত তাপমাত্রা কমতে থাকে পু দরকার আহ সংক্ষেপে আবহাওয়ার পূর্বভাস ক্রমবর্ধমান সঠিক এবং দরকারি এবং তাদের সুবিধাগুলি অর্থনীতি জুড়ে ব্যাপক ভাবে প্রসারিত আবহাওয়ার পূর্বাভাস উন্নতি করার ক্ষেত্রে অনেক কিছু সম্পন্ন করা হলেও উন্নতির জন্য অনেক জায়গা রয়েছে পূর্বাভাস ও সতর্কতা গুলি তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করে যা নিশ্চিত করতে পারে পূর্ভাবাস সম্পাদনকারী